বহু মানুষকে দেখা যাচ্ছে সাঁওতালি--

একটি সরু রাস্তা দুপাশে কাঁধ ধরাধরি করে --

এবং নানান পথে হেটে চলেছ--

ওস সিড়িটিতে লাল কার্পেট পাতা রয়েছে।

দেয়ালের ওপর রয়েছে একটি মুখের মূর্তির ছবি --

একটি ছোট লাইট রয়েছে এবং লাইট এর আলো পড়েছে একটি টেবিল এর ওপর।